ubuntu linux 1604 operating system desktop customization এর tutorial আপনাদের স্বাগত
এখানে আমরা launcher সম্পর্কে শিখব এবং এছাড়াও দেখবো:
একাধিক ডেস্কটপ ব্যবহার করা
internet সংযোগ sound সেটিংস
time এবং date সেটিংস এবং অন্যান্য user অ্যাকাউন্টে স্যুইচ করা
এই tutorial জন্য ব্যবহার করছি ubuntu linux 1604 os
launcher দিয়ে শুরু করি
launcher ubuntu linux ডেস্কটপে ডিফল্ট বাম পাশের panel
launcher প্রায়ই ব্যবহৃত অ্যাপ্লিকেশন অ্যাক্সেস করতে সহজ করে তোলে
তাই আমরা launcher তার desktop শর্টকার্টে ক্লিক করে program চালু করি
ডিফল্টরূপে launcher কিছু অ্যাপ্লিকেশন রয়েছে
এখন প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে launcher কাস্টমাইজ করা শিখি
নিয়মিত কাজের জন্য আমার terminal libreoffice writer gedit ইত্যাদি অ্যাপ্লিকেশন দরকার
এই অ্যাপ্লিকেশন launcher যুক্ত করি
এটি করার আগে কিছু অ্যাপ্লিকেশন মুছে ফেলবো যা আমি চাই না
ধরুন আমি launcher থেকে amazon অ্যাপ্লিকেশন মুছতে say
amazon অ্যাপ্লিকেশন icon যান তারপর ডানclick করে unlock from launcher চয়ন করুন
আপনি দেখেন যে amazon অ্যাপ্লিকেশন আইকনটি launcher থেকে সরে গেছে
একইভাবে আমরা সকল shortcuts মুছে ফেলতে পারি যা প্রায়ই ব্যবহার করি in
আপনি দেখনে যে আমি launcher থেকে কিছু অ্যাপ্লিকেশন মুছে ফেলেছি
এখন আমি launcher terminal shortcut যোগ করব
লঞ্চারের উপরে dash home এ click করুন
search bar লিখুন terminal
আপনি launcher terminal আইকনটি দেখেন
launcher terminal আইকনটি ঠিক করতে প্রথমে এতে ডানclick করুন
launcher অ্যাপ্লিকেশন shortcuts ঠিক করার আরেকটি উপায় হল ড্রেগ এবং ড্রপ করা
dash home খুলুন এবং search bar লিখুন gedit
launcher gedit icon drag করুন
এখন launcher gedit icon drop করুন
এইভাবে আমরা launcher shortcuts যুক্ত করতে পারি
ubuntu linux os এ পরবর্তী গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল multiple workspace the desktop
কখনও কখনও আমরা একাধিক অ্যাপ্লিকেশনে কাজ করতে পারি
আমাদের এক অ্যাপ্লিকেশন থেকে অন্যতে যেতে অসুবিধা হতে পারে
এটি আরো সুবিধাজনক করতে workspace switcher ব্যবহার করতে পারি
এখন desktop এ ফিরে আসি
ubuntu 1604 এ ডিফল্টরূপে একাধিক workspace দেখায় in
এটি সক্রিয় করতে system settings এ click করুন
appearance window behavior ট্যাবে click করুন
এখানে enable workspaces বিকল্প চয়ন করুন
এই window বন্ধ করুন
launcher workspace switcher icon সনাক্ত করুন এবং এতে click করুন
এটি 4 ডেস্কটপের সাথে 4 টি চতুর্ভুজ দেখায়
ডিফল্টরূপে উপরের by desktop চয়নিত
that সেই ডেস্কটপে যাতে আমরা বর্তমানে কাজ করছি
এখন দ্বিতীয় desktop চয়ন করতে এতে double ক্লিক করুন
launcher terminal icon ক্লিক করে আমি এখানে terminal খুলব
এখন আবার workspace switcher এ click করুন
আপনি এখন terminal দ্বিতীয় workspace এবং desktop প্রথমটিতে দেখতে পারেন
এইভাবে আপনি একাধিক ডেস্কটপে কাজ করতে পারেন
এখন প্রথম ডেস্কটপে ফিরে আসি
trash launcher আরেকটি গুরুত্বপূর্ণ icon
trash সকল মুছে ফেলা files এবং folders রাখে
এটি দেখতে আমি ডেস্কটপে থাকা hello txt মুছে ফেলবো
file ডানclick করে move to trash বিকল্পে click করুন
এটি পুনরায় পেতে launcher trash icon click করুন
file চয়ন করুন এতে ডান click করে restore এ click করুন
trash folder window বন্ধ করুন এবং ডেস্কটপে ফিরে আসুন
আমরা দেখতে পারি যে আমার মুছে ফেলা file আবার পেয়েছি
আপনার system থেকে file স্থায়ীভাবে মুছে ফেলতে প্রথমে এটি চয়ন করে shift + delete টিপুন
একটি dialog box দেখাবে যা বলছে are you sure you want to permanently delete hello txt delete a ক্লিক করুন
আবার trash icon click করুন
file trash folder পাই না কারণ এটি system থেকে স্থায়ীভাবে মুছে ফেলা হয়েছে
আমরা কি ডেস্কটপের উপরে ডানদিকের কোণায় কিছু অ্যাপ্লিকেশন পাচ্ছেন না এটি বদলাই
launcher এ যান এবং system settings চয়ন করুন এবং তারপর appearance
appearance window খোলে
এখানে themes ট্যাবের নীচে অনেক পূর্ব সংস্থাপিত থিম রয়েছে
আপনার পছন্দ অনুযায়ী এই থিম দেখুন
আপনি একটিতে click করার সাথে সাথে desktop এ পরিবর্তনগুলির প্রয়োগ দেখেন
window বন্ধ করতে ছোট x icon click করুন
এখন ডেস্কটপের উপরে ডান corner থাকা কিছু icons দেখবো
প্রথমটি হল internet সংযোগ
সংযোগ স্থাপিত হয় যদি কোনো lan বা wifi network সাথে যুক্ত থাকেন
আপনি এখানে এগুলি দেখতে পারেন
সেই network চয়ন করতে পারেন যা অ্যাক্সেস করতে চান
network enable/disable করতে enable networking বিকল্প check/uncheck করুন
edit connections বিকল্প দ্বারা networks সম্পাদন করতে পারি
পরবর্তী বিকল্প হল sound
আপনি এখানে একটি slider দেখেন
পছন্দ অনুযায়ী এটি audio স্তর বাড়াতে বা কমাতে সাহায্য করে
sound settings we ক্লিক করে আমাদের সিস্টেমের শব্দের স্তর আরো সমাযোজিত করতে পারি
পরবর্তী icon হল time এবং date
এখানে আজকের তারিখ মাস এবং বছর দেখতে পারি
arrow বোতাম পছন্দ অনুযায়ী আমাদের অন্যান্য মাস এবং বছরে যাওয়ার অনুমতি দেয়
time & date settings we ক্লিক করে তারিখ এবং সময় সম্পাদন করতে পারি
এই বিকল্প নিজে থেকে অন্বেষণ করুন
এরপর wheel বা power icon click করুন
এখানে আমরা log out এবং shut down বিকল্প সহ কিছু shortcut বিকল্প দেখতে পারি
আমরা system উপলব্ধ সকল user accounts ও দেখতে পারি
আমরা সেই নির্দিষ্ট ইউসারে ক্লিক করে পছন্দের user অ্যাকাউন্টে যেতে চাই
এর সাথেই আমরা tutorial শেষে এসেছি সংক্ষিপ্তকরণ করি
এখানে আমরা launcher সম্পর্কে শিখেছি এবং এছাড়াও শিখেছি: launcher অ্যাপ্লিকেশন যোগ করা এবং সরানো
একাধিক ডেস্কটপ ব্যবহার করা
internet সংযোগ
time এবং date সেটিংস এবং অন্যান্য user অ্যাকাউন্টে স্যুইচ করা
নিম্ন link উপলব্ধ video প্রকল্পকে সারসংক্ষেপে বোঝায়
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে
বিস্তারিত তথ্যের জন্য আমাদের লিখুন
আপনার এই টিউটোরিয়ালে কোনো প্রশ্ন রয়েছে
যেখানে আপনার প্রশ্ন রয়েছে সেই minute এবং second চয়ন করুন
আমাদের দল থেকে কেউ তাদের উত্তর দেবে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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহনের জন্য ধন্যবাদ